পেছনে তো আমরা রেক এর উপরে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বই সাজানো আছে।

লাইটিং দিয়ে ডেকরেটিং করা উপরে তো আমরা এডবেস্টার -এর সেড দেখতে পাচ্ছি এবং বিল্ডিং -এর নীচে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাঁদা ফুল এবং গোলাপ ফুল দিয়ে অনেকগুলো ফুলের এইখানে তো টব বসানো আছে এবং বিল্ডিং -টার নীচেটা দেখতে পাচ্ছি শ্বেত পাথর দিয়ে মোড়া।

দুপাশে দেখতে পাচ্ছি দুটো চেয়ার বসানো আছে। একদিকে একটি লাল রঙের একদিকে একটি সবুজ রংয়ের চেয়ার বসানো আছে। একটি কুকুরকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আসছে । দূরে আমরা কিছু বাইক দেখতে পাচ্ছি এবং আশেপাশে কিছু গাছপালাও দেখতে পাচ্ছি আমরা এখান থে --